আমাদের গ্রামে তিনটি জিম সেন্টার আছে। এবং জিম সেন্টার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে।

আমি একটি বই দোকানে গিয়েছিলাম এবং সেখানে আমার পরিবারও গিয়েছিল আমার বাবা অনেক ধরনের আমাকে গল্পের বই কিনেছিল।